এইটা দিয়ে গাসপালা দেখা যার ।

সামনেতো খুব সুন্দর সাজাইয়া একজন--

দুইজন দেখা যার সামনে একজন লাল কালার কাপড় একজনার গায়েত।

এটা দুকান বহুত সুন্দর দুকান ।

এতো দেখা যার একটা স্টেশনারি দুকান শুধু কানের দুল দেখা যার ।

আরেকটাও দেখা যার লাগা সাইকেল তিনটা সাইকেল রাখা।

এটা তো দেখা যার একটি বড়ো ইস্কুল পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল ।

মাল নেবার ট্রেন যার দেখা যার--

এখানে দুই টিমে খেলা চলের ।

এখান এখানে হ এখানে হইল খেলার মাঠ খুব সুন্দর খেলার মাঠ।